হ্যাঁ সেই বোঝালেন নিয়ে বোঝানোর পরে আমাকে শেষ বেলায় আমি প্রথম থেকে উনিশ minute পর্যন্ত যা বলেছে সত্যি বলতে আমি কিছু বুঝতে পারিনি। কেন কেন কেন english এ বোঝাচ্ছিলে যে বুঝতে পারোনি? মানে বুঝিয়েছে ভালো করে কথা বলার language টাও speed এ আছে ভালো ভাবে কথা বলছে কিন্তু আমি বুজতে মানে ঢুকেছে মাথায় হ্যাঁ কিন্তু last এক minute এমন কথা বলেছে যেটা শুনে আমি বাকি উনিশ minute কী বলেছে আমি সেটাই ভুলে গেছি।

কোন ভাষায় না বাংলা ভাষা তেই কথা বলেছি কিন্তু last এক minute এ বললো জি সতেরো হাজার চারশো নিরানব্বই টাকা তোমাকে দিতে হবে সেটা কোনো donation না সেটা কোনো তোমার আহ ঘুস না সেটা তোমার bank এ জমা করছো না যে তুমি ভবিষ্যৎ এ বেড়ে যাবে টাকা এরকম কোনো কিছু না তোমাকে দেওয়া হবে এখান থেকে কটা বই প্রায় তোমার আট খানা বই আটখানা DVDcassette এবং তোমার খাতা দেওয়া হবে দু খানা তার জন্য তোমার বই গুলো ও দামি পাবে সব ভালো ভাবে লেখা আছে DVD গুলো তে আমাকে প্রত্যেক টা কাজের বিষয়ে আমাকে বললো যে প্রত্যেক টা DVD যেগুলো থাকবে যে তুমি হয়তো কোনো দিন office এ আসতে পারলে না বা class করতে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 তিনশো চুয়াত্তর টাকা টা যে তুমি দিয়েছো তোমার যদি chance না হয় তোমার post office এর মাধ্যমে তোমার তিনশো চুয়াত্তর টাকা তোমার বাড়িতে চলে যাবে আমি ভাবলাম যে সতেরো হাজার চারশো নিরানব্বই টাকা মানে গরিব মানুষের কাছে কীরকম

সেটাই সেটাই সেটাই আমি সবই বুঝতে পারছি আমি এটাই মনে মনে ভাবছি তুমি ওই জায়গা টা তে কী বললে ma'am টা কে আমি বললাম যে ma'am সতেরো হাজার চারশো নিরানব্বই টাকা তো আমার দেওয়া বাবার দেওয়ার মতো ক্ষমতা নেই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 হ্যাঁ দিয়ে তার তোমার কথা শুনে ওরা কী বললো?

এখন ভালো quality পেয়েছে ভালো সঙ্গ পেয়েছে ভালো মানুষের সঙ্গে মিসছি same তোমার টাও হবে তাই বললো আমাকে হ্যাঁ দিয়ে তারপরে তুমি কী বললে আমি বললাম যে ঠিক আছে ma'am তাহলে আমি দেখছি আমি বাবার সঙ্গে গিয়ে কথা বলি যদি হয় তাহলে দেখছি ও দিয়ে তুই চলে এলে ওইদিন ওইদিন মানে আর কোনো রকম কিছু না করে ওখান থেকে চলে এলে তো ওই কথা টা বলে তুমি বেরিয়ে গেলে ওদের office থেকে হ্যাঁ আমি বেরিয়ে চলে এলাম আমি এবার বাড়ি এসে আমি বাবা কে হালকা করে বললাম বাবা এই এই গিয়েছিলাম এই এই বললো আমাকে বললো যে শেষ বেলায় যে সতেরো হাজার চারশো নিরানব্বই টাকা লাগবে সেটা পড়াশোনার জন্য বা তুমি এখানে যেই কাজ গুলো শিখবে আহ বা DVD পাবে books পাবে সেই বিষয় গুলো নিয়েই others তোমার ঘুস না donation না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 হ্যাঁ সেটা সেটা সেটা সবই জানি তোমার সম্পর্কে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

নিয়ে আমি বললাম ঠিক আছে যে বাবা তাহলে দাও আমি তাই বললাম নিয়ে বাবা আবার দু চার জায়গায় খোঁজ লাগিয়েছিল নিয়ে বাবা বললো যে না ওইসব জায়গায় যেতে হবে না নিয়ে আমাকে কিন্তু রাত্রে বেলায় ওই মেয়েটা phone করলো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 হ্যাঁ ওই মেয়েটাই আমাকে phone করলে phone করার পরে বলছে যে এক কাজ তুমি এসেছিলে তা কেমন হলো তোমার counselling কি কি বললো। আমি ওকে একটাই কথা first এ জিজ্ঞেস করলাম যে তুমি আমাকে কই বললে না যে টাকা লাগবে ওখানে নিয়ে বললো দেখো আমাকে এইভাবে বলছে দেখো টাকা টা শুধু তোমার পড়াশোনার জন্য এবং তুমি যে books পাবে DVD পাবে এইসব বিষয়ের জন্য।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 সবার না থাকতেই পারে হাতের কাছে তাই না এতোটা টাকা তারপরে আমরা মধ্য class বা middle class family র ছেলে মেয়ে আমাদের কাছে না থাকা টাই স্বাভাবিক হ্যাঁ আমাকে কিন্তু বাবা বললো যে আহ দিতে হবে না এবার মেয়েটা বলছে যে এই ব্যাপার আমি বললাম যে তাহলে একটা কাজ কর তুমি আমাকে কিছু টাকা ধার দাও সাত হাজার টাকা মতো আমি যখন কাজ করবো income করবো ফেরত দিয়ে দেবো তখন কী বলছে জানো আমাকে

বলছে দেখো টাকা দিলে সম্পর্ক নষ্ট হয় তোমার সাথে যেই সম্পর্ক টা আছে সেটা আমি কোনো দিন নষ্ট করতে চাই না এটা শুনেই আমি ফিদা কে বলছে মেয়েটা হ্যাঁ বলছে টাকা তে সম্পর্ক নষ্ট হয় আমি টাকা দিতে পারবো কিন্তু আমি দেবো না কারন হতে পারে কোনো একদিন সম্পর্ক টা নষ্ট হয়ে যাবে তো আমি সেটা চাই না আমি বললাম যে হবে না নিয়ে তাও বললো যে না ওরকম করতে হবে না তুমি একটু manage করে আসো ধার করেও নাও কিছু করে আসো তাই বললো যদি chance টা পাও নাকি দেখো চব্বিশ ঘণ্টার মধ্যে সুযোগ টা পেয়েছো না পাওনি বলে দেবে phone করে তাই বললো যে দিল্লি থেকে জানো যদি দিল্লি থেকে কেউ phone করে তাহলে নিশ্চয়ই হিন্দি তে কথা বলবে বাংলা তে কথা বলবে না না না না সেটা সেটা সেটা সেটা তো আমি জানি হ্যাঁ কিন্তু কিন্তু কি হয়েছে আমি যেদিন counselling করেছিলাম তার পরের দিন বারো টার সময় আমাকে phone করে বলছে যে তুমি আহ chance পেয়ে গেছো বাংলা তে বলছে তুমি chance পেয়ে গেছো আর তোমার নাম আমিরুল ইসলাম আমি বললাম হ্যাঁ তাহলে বললো তুমি chance পেয়ে গেছো তাহলে এক কাজ করো তুমি time এর মধ্যে যে টাকা টা তোমায় বলা হয়েছে সতেরো হাজার চারশো নিরানব্বই টাকা সে সেই charge টি তুমি complete করে আসো centre থেকে বা office থেকে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 হ্যাঁ এবার আমার তো অতোটা মাথায় এলোনা তারপর মেয়ে টা phone করলো আমাকে যে না আমি ওই মেয়ে টা কে phone করলাম যে আমি সুযোগ পেয়ে গেছি দিয়ে মেয়েটা বলছে তাহলে তো বিশাল ব্যাপার মিষ্টি খাওয়াবে কবে বলো আমি বললাম যে ঠিক আছে খাওয়াবো আমিও একটু মন মরা যে বাবা টাকা দেবে না দেবে না কারন রাত্রে বেলায় বলেছে বাবা যে করতে হবে না। আমার কিন্তু এবার ইচ্ছা জেগে গেছে যে মেয়েটার প্রতি যে ধরো আরও জেগে গেছে যে না এবার যে না করবো আমি মেয়েটার সঙ্গে নিয়ে তারপরে বাবা কে বললাম যে টাকা নি বাবা বলছে যে না করতে হবে না বাবার প্রথমে ইচ্ছে ছিলো দিয়ে তারপরে বলছে যে না করতে হবে না কার মুখে কি শুনেছে নিয়ে আমি বললাম না করবো আমি করবো দাও আমি কথা অনেক কথা কিছু বাবা কে বলে ফেললাম নিয়ে বাবা বললো যে ঠিক আছে তোর যা ইচ্ছা কর নিয়ে বাবা টাকা টা manage করে কিন্তু আমাকে দিলো অনেক কষ্ট করে manage করে ধার করে দিলো টাকা টা তোমাকে টাকা টা মানে দিলো ওই সতেরো হাজার চারশো নিরানব্বই টাকা টা তোমাকে ওখানে যাওয়ার জন্য দিলো যেহেতু তুমি জেদ করছিলে আর কি ওখানে যাওয়ার জন্যে বা কাজ টা করার জন্যে সেইজন্যে তোমার বাবা কাছ থেকে তাহলে যদি life এ করতে পারি তাহলে ভালো কথা নাই হয় যদি দেখি যে অন্য জন হয়ে গেছে ভালো একটা জায়গায় তখন কিন্তু অনেক পচতাবো আমি এবং তোমরাও পচতাবে তাই বললাম নিয়ে তারপরে বললো যে ঠিক আছে নে রাগে বললো নে নিয়ে দিলাম এবার কি হয়েছে বাবার কথা না শুনে আমি একমাত্র করেছিলাম কারন বুঝতেই পারছো বাবা বারন করেছিলো তাও আমি নিজের জেদে করলাম সেটাই আর আরেকটা কথা বলতে গেলে কী বলোতো আমিরুল দেখো কাকু তো সেরকম ভাবে পড়াশোনা করেনি আর এই সুযোগ টাও পায়নি তাই কাকু তুমি যখন সুযোগ টা পেয়েছো তখন কাকু সেই সুযোগ টা যাতে তোমার থেকে পেরিয়ে না যায় সেজন্যেই কাকু হয়তো এই টাকা টা তার সাধ্যের বাইরে হলেও তোমাকে কিন্তু দিয়েছে তো যেখান থেকে হোক তিনি জোগাড় করে কিন্তু তোমার কাজটা যাতে হয় সেইজন্যে কিন্তু দিয়েছে হ্যাঁ সেটাই দিল আমাকে দিয়ে দেওয়ার পরে তারপরে আমি গেলাম আমি টাকা টা দিলাম টাকা টা দেওয়ার পরে কিন্তু আমাকে বললো যে কালকে না তার পরের দিন কিন্তু class শুরু হবে তোমার সঙ্গে আরও অনেকজন সুযোগ পেয়েছে তো তাদের সঙ্গে একসাথে class শুরু হবে নিয়ে আমি বললাম যে ঠিক আছে তাহলে class শুরু হবে তাহলে আমি বললাম যে আহ ঠিক আছে আমি চলে আসবো বলে একটা খাতা নিয়ে আসবে booksDVD তুমি সেই দিনই পাবে আমি বললাম ঠিক আছে নিয়ে খাতা গুলো আমি নিয়ে গেছিলাম তার পরের দিন তারপরে দেখছি তোমার ওখানে মানে অন্য জন কে শেখাচ্ছে network marketing আমার যতটুকু আয়ত্ত ছিল যে marketing মানে একটা খারাপ মানে পথ আরকি বুঝতেই পারছো marketing তা ভালো যে করতে পারে না তারজন্য কিন্তু marketing টা সেটাই দিয়ে তারপরে কী হলো বলো নিয়ে তারপরে তোমার ওই আরকি আমি শুনলাম দিয়ে বাবা কে এসে বললাম এই এই ব্যাপার দিয়ে বাবা বলছে তু তো marketing করতে পারবি না নিয়ে আমি বললাম যে পারবো না কিন্তু আমারও তারপর মন ভেঙে গেলো তারপরে বাবা কে নিয়ে গেলাম একদিন যে বাবা দেখো চলো একদিন টাকা টা চাইবে কী বলছে নিয়ে বলছে না নিয়ে এখন তাই আরকি phone করলাম তোমাকে যে যদি social media থেকে বা phone করে যদি কেউ বলে তাহলে বলব please এরকম কিছু করো না ভুল করে বুঝলে হুম সেটাই সেটাই আর একটা কী বলতো তোমার সাথে যে এতো বড় একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে সেরকম ভাবে ঘটেনি খুব ছোটো একটা ঘটেছিল আমাকে হয়তো phone করেআমাকে মানে online payment করার জন্য বলেছিল কিন্তু আমি মানে করিনি আমি ওটা বুঝতে পেরেছিলাম যে তারা আমার সাথে frauding করছে বুঝতে পারলে তো

ওই তো মানে আমি আমাকে এরকম একটা uncommon number থেকে phone করলো ঠিক আছে বুজতে পারছো আমিরুল শুনতে পাচ্ছ

phone করে বলছে যে তুমি এইরকম একটা কাজ পেয়েছো যে তোমাকে তো সবই বললাম তা বললো যে তোমাকে একটা payment করতে মানে টাকা একটা নির্দিষ্ট টাকা বললো যে আট হাজার নয়শ নিরানব্বই টাকা মতো তোমাকে payment করতে হবে কাজ টা তে তোমার মানে কাজটা করার জন্য তাই বললো তা আমি বললাম যে বেশ ঠিক ছে আমি payment করবো কাজটাও করতে আমি ইচ্ছুক।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

হ্যাঁ frauding যুক্তি বুঝতে পারছো তো এইবার তো দিয়ে আমি তখন তো বুঝতেই পারছো যে না একটা কাজ এরকম মনে মনে ভাব আমি কি বললাম বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে বাবা কে বললাম আমার বাড়িতে দাদা ছিলো তো দাদা কে বললাম যে এইরকম এইরকম ব্যাপার তো দাদা বলছে দেখ এইগুলো কিছুই না এইগুলো সব frauding করছে ওরা দিয়ে টাকা টা নিয়ে নেবে দিয়ে number থেকে তোকে block করে দিয়েছে বা কিছু করে দিয়েছে তোর কোনো call ই receive ই করছে না নিয়ে আমিও একটু upset হলাম যে ভাবলাম একটা কাজ হতো তা আর হলোনা এরকম শোনার পর মন টা ভেঙে গেলো নিয়ে আমি আর সেরকম কিছু একটা অগগ্রহ দেখায়নি বুজলে তো মানে কতো টাকা চেয়েছিলো তোমার কাছে ওই আট হাজার নয়শ নিরানব্বই এই দশ হাজার something কিছু মানে প্রায় তোমার কাছেও তো অনেক টাকা চেয়েছিলো ভালো হয়েছে যাই হোক তুমিও বুঝে গেছিলে এই জিনিস টা নিয়ে আমি বুঝে গেছিলাম বলে আমি হয়তো টাকা টা হারাই নি কিন্তু তুমি বুঝতে পারোনি বলে টাকা টা হারিয়েছো এটাই আমাদের দুজনের মধ্যে একটু পার্থক্য সেটাই তোমার বাবার কাছে এখনও পর্যন্ত খোটা দেয় মাঝে মধ্যে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 বেশ আমিরুল মা ডাকছে তাহলে পরে একদিন এই ব্যাপার নিয়ে কথা হবে আর দেখো ভবিষ্যৎে যেন এরকম কিছু মানে ঘটনা না ঘটে তোমার সাথে সেদিক দিয়ে একটু সাবধানে থেকো ঠিক আছে আমিও সেটাই করবো আরও অনেকদিন পর কথা হলো অনেক বিষয় নিয়ে ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে phone করো মাঝে মধ্যে বুজলে বেশ ঠিক আছে আমারো খুব ভালো লাগলো মাঝে মধ্যে ফোন করবো একদিন বেড়াতে এস আমার বাড়ি তাহলে নিশ্চয়ই আমি যাবো তুমিও একদিন মাঝে মধ্যে আসো বুঝলে কাকিমা দের কে কাকু দের কে নিয়ে আসো একদিন বাড়ি থেকে বেরিয়ে যাবে বুঝলে

ঠিক আছে Hello পরেশ ভাই হ্যাঁ নরেশ বল বলছিলি আহ কেমন আছিস এখন? বেশ ভালই আছি তুই কেমন আছিস? এই ভালোই আছি আহ সেই তুই আমাকে ফোন করে ছিলিস না সেই গাছের জন্যে?

হ্যাঁ আমি ফোন করে সব কিছু বললাম দিয়ে মামা বলছে যে আহ ভালোই ভালোই হবে কি? মামা বললো ঠিক আছে তাহলে একদিন কে যাবো। তো মামা কালকে আসবে বুঝলি? যে মানে মানে ওই ধর যে মামার বন্ধুটা আছে ও বললো আমার যাওয়া হবে না আমি একটু গাছ আনতে যাবো মানে অনেক দুর থেকে যে বললাম না কলকাতা থেকে?

হ্যাঁ তো আহ মামার বন্ধুটা বললো যে আমি তাহলে গাছ গুলো সব নিয়ে আসবো আমি বলেছি তুই বললি তুই তোকে বললাম না দেড়শো থেকে দুশো piece লাগবে তো ওই গাছ গুলোই আনতে গেছে বুঝলি? ও তা আমি তো কালকে বিকেলবেলায় গাছ দিয়ে দিছি। দুটো তেই দিয়ে দিছি। যেটা ভেবেছিলাম সেই বীজ ফেলবো যে চারা তৈরি করবো ওটাতে ও দিয়েছি আর যেটায় গাছ লাগাবো ওটা তেও দিয়ে দিছি। তো মামাকে বললো মানে মামার বন্ধুটা মামাকে বললো যে তাহলে তুই তো জানিস কিছু কিছু তাহলে তুই একবার দেখে আয় বলছে দিয়ে মামা বললো যে ঠিক আছে আজকে বিকালে তুই ফাঁকা থাকবি আমি বললাম হ্যাঁ আজ আমি ফাঁকা আছি, তুই ফাঁকা আছিস আজকে বিকালে?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 ও তাহলে আজকে মামা আসবে হ্যাঁ তিনটার দিকে মানে বলছিল যে আসবো। ও ওটা জমিটা দেখবে কেমন কি

আর তুই টেনশন নিস না আমি সবকিছু বলেছি যে মামাকে বললাম যে এত piece লাগবে তো তুমি একবার মানে দেখিও তো মামা বলল ঠিক আছে দিয়ে বলল যে তোমার আহ তোকে বলছিলাম না যে এত করে piece বলছে দেড়শো থেকে দুশো তো ও বলল যে বেশি লাগবে না একশো টাকার হলেই হয়ে যাবে বলল আমি বললাম একশো থেকে দুশ piece গাছ নেব। হ্যাঁ তাহলে আর আর সেই যেটা বলছিলাম বীজ বীজ ওর কথা বলেছিস? ওটাও বলেছি, তো ওকে বললাম যে নিয়ে তাহলে আমরা আমি তো বলছিলাম যে আমরা তো কলকাতা যেতে পারবো না। তো আমরা ভাবছিলাম যে মল্লারপুর থেকে নিয়ে আসবো আহ তো দা মানে মামাকে আমি বলেছিলাম। মামা বন্ধুটাকে বলেছিল দিয়ে বলছে যে হ্যাঁ তাহলে আমি নিয়ে চলে আসব অনেক কিছু বললাম যেমন ধর অনেক কিছু গাছ আছে তোর পেয়ারা এগুলো সব বীজ মানে আনতে বলেছি আহ তো সব নিয়ে আসবে তখন এখানে আমরা করবো। তোর মামা কি বললো তাহলে? যাবে তো?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 ও আচ্ছা তাহলে তাহলে আমি আবার জমিটা একবার দেখে চলে আসি আবার কি রকম কি বলছে। কি বলছিলাম বলতে গাছ লাগাবার আগে কি জমিটা কে পুরো জাল দিয়ে ঘিরে দেব নাকি? হ্যাঁ সেটা মানে কি মানে আমি কি বলছি বলছি যখন লাগাবে তখন তো একটু ভালোভাবে করতে হবে? এবার তুই ধর এবার তুই ধর গাছ লাগিয়ে দিলি তারপর ধর হয়তো তুই করলি। এবার তুই ধর সেদিকে ঘেরতে পারলি না একদিন কে এবার হয়তো কিছু ছাগল এসে তোর খেয়ে নিল বা কিছু করলো ওগুলো তো বেকার হয়ে গেল এবার ধর তুই ভালোভাবে ঘেরবি। এবার দুদিন টাইম নে আমি হয়তো থাকবো দিয়ে দুজনে করে নেব আহ তারপরে তখন গাছ লাগাবো পরে। তাহলে গাছ লাগাবার আগে ঘিরে দেওয়াটা কি রকম কি কতটুকুন জাল লাগবে net? Net কতটুকু লাগবে বলতে গেলে এবার আমি তো মানে আমি তো অনেক আগে কিনেছিলাম তো তখন কিছু অল্প নিয়েছিল এখন দেখি যেতে হবে দুইজনে গিয়ে একবার দেখা করবো কাকার দোকানে। cord এর net নেবনা বুঝলি?

তা আমি ওটাই ভাবছিলাম যে ওটাই ভালো হবে কারণ যখন করছি তখন ভালোভাবে করলে ভালো হয় বুঝলি?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 হ্যাঁ ওগুলো নেওয়াই ভালো বুঝলি কারণ তাহলে অনেকদিন যাবে এবার হয়তো এগুলো লাগালাম আহ তো কিছুদিন পরে হয়তো কেটে নিয়ে পালালো বা আহ কিছু ছিঁড়ে গেল আর ছিঁড়বে তো বটেই। হ্যাঁ ছাগল গরুতে তো ছিঁড়ে দেবে। ওইগুলো নিয়ে চলে আসবো। লিয়ে সাইডে সাইড ঢালাই করে দিয়ে দেবো তাহলে আর কিছু করতে পারবে না। হ্যাঁ দিয়ে তাহলে বলছিলাম যে গাছ কিন্তু তাহলে ভালোভাবে যত্ন করতে হবে হ্যাঁ মানে একটু ইয়ে করলে হবে না ভালোভাবে যত্ন করতে হবে l। হ্যাঁ ভালোভাবে যত্ন বা ওইটা ওইটা শুদ্ধ ওইটাকে শুদ্ধ একসঙ্গে ঘিরে দেব বুঝলি গোটা পনেরো কাঠা জমি আছে ওই পনেরো কাঠা দুটাই ঘিরে দেবো বুঝলি?

হ্যাঁ আবার কি জানিস তো আহ আমাদের যে হ্যাঁ আমরা তো সবাই অনেকজন খেলি ফুটবল মানে আমরা আমাদের ground এ? তো আমাদের ground এর side এ যে একটু জায়গা সে বুঝলি তো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

না ওটা ধর সরকার আমরা ধর নিজের থেকে পারবো না ওটা।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

হ্যাঁ ধর যদি হয় তাহলে ধর আহ আহ member কে একবার বলবো যে ভালোভাবে তাহলে এই গাছগুলা লাগাবো মানে সেই ওই এগুলো

তুই member দের বলেছিস কি বলেছে দিবে তো বলেছে? হ্যাঁ দেবে বলে দিবে বলেছে বলেছে যে অসুবিধা নাই তোরা তাহলে ব্যবস্থা কর ঐভাবে বলছে তা করতে হবে ওইখানে বুঝলি তা আহ । কি করবি বল তাহলে একবার আসতে হবে তো ওখানে? হ্যাঁ তাহলে করলে খালি ভালো করেই করবো বুঝলি সে net ফেট দিবোনা একবারে সেই শিখের ওইগুলা ঘিরে দেবো net ঢালাই করে দেবো। তাহলে এটা ভালো হয় কি বল তো একবার আমি ফোন করবো আমাদের member কে দিয়ে বলবো যে আমরা যাচ্ছি আমরা একটা বাগান করবো বলছিলাম ওটা করেছি তাহলে ওর সঙ্গেই তাহলে একবারে কিনে নিয়ে চলে আসবো net জাল ওগুলো। হ্যাঁ তাহলে আমাদের যে পনের কাঠার ওইগুলো একবারে কিনে নিয়ে চলে আসবো তাহলে একসঙ্গে তাহলে ভালো হবে দাম মানে দাম ওতটা লাগবে না কম লাগবে।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

বলছি কাল সকাল বেলায় তোদের বলছি কাল সকাল বেলায় তোদের মেম্বারটাকে ডাকবি নিয়ে টা কে ডাকবি নিয়ে কতদূর কি লাগাবি কোন সাইডে সাইডে লাগাবি তার দেখাশুনা করতে হবে তো?

আহ আর তোর যে আমরা খেলি তোর যে একটু জায়গা সাইডে ফাঁকা থাকে ওই সাইডে সাইডে দিয়ে দেবো মানে সাইডে সাইডে একদম লম্বা করে পুরো ground টাকে ঘিরে দিবি তো?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 হ্যাঁ ওটাই ভালো হবে আর চার কাঠা না ক কাঠা বলছিলি ওইটা পুরো গাছ দিয়ে দেব আর জানিস তো সেদিনকে একটু ঝামেলা হয়েছিল।

মানে কিসের জন্য বলতে গেলে তোর আহ

হ্যাঁ তো ওই স্কুলে মানে ওই প্রাইমারি স্কুলটা এমনিতে আমাদের অনেক বড় ঠিক আছে? তো একটা নতুন স্যার ঢুকেছে বুঝলি? তো আমাদের ওই স্কুলের ভেতরে অনেকটা অনেকটাই গাছ ছিল ফুলের হ্যাঁ? দিয়ে কি বলছে যে ওই গাছগুলোকে সব মানে ইয়ে করে দেবো মানে কি? মানে সব ইয়ে করে দেবো দিয়ে বলছে যে আবার একটা নতুন স্কুল স্কুল করব কি?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

বাথরুম তো এইতো নতুন বানালে আবার বাথরুম বানিয়ে কি করবে ওরা? সেটাই গাছ এবার দেখ গাছ তো ভালো গাছ থাকা তো ভালোই এবার ধর কি বল তো গাছ এমন এমন জিনিস তোর একটা একটা গাছ যদি কাটিস না তার বদলে তিন চারটা গাছ লাগাতে হয় জানিস্?

সেটাই তো বলছিল ওটাই বলছিল তার জন্য আমরা একটু মানে বলছিলাম স্যারকে তা স্যার বলছে না শুনবো না করব। তা বলছি আজকে একবার যাব আজ আজকে একবার যাব হ্যাঁ মানে আজকে আর যাওয়া হবে না কালকে স্কুল আছে তো আমরা সবাই মিলে যে কজনএ খেলি সবাই মিলে গিয়ে বলবো হ্যাঁ যে স্যার কাটেন না গাছ থাকা ভালো এরকম ভাবে বলবো হ্যাঁ ওই ওই কটা

হম দিয়ে কি বলছিলাম বলছিলাম যে তাহলে তুই ওইটাই করবি হ্যাঁ মানে করবি কি আজকে একবার যাব তাহলে হ্যাঁ ওই দোকানটায় যাবো।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

বাঁশ দিলে তো ওই সেই বাঁশ সেই এক বছর বা দু বছর পরে সে ভেঙে যাবে আবার সেই net গুলো সব ইয়ে হয়ে যাবে হ্যাঁ সেটাই তাহলে ধর ভালোভাবেই করতে হবে কি বলতো ধর চারি সাইডে তাহলে হ্যাঁ এটা ভালো হয় না চারি সাইডে ধর যে জমি আছে জমির সাইডে ধর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 হ্যাঁ ওইটাই ভালো হবে তাহলে বাঁশগুলো বাঁশগুলা তো ওইগুলা বেকার হয়ে যাবে তখন সে এক বছর দু বছর পরে সে আবার সেই হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তখন আর হ্যাঁ কি বলছিলাম যে হ্যাঁ তোদের যে মাঠে জমিটা আছে সে তুই একটা গাছ লাগিয়ে ছিলি একটা কি দুটো না তিনটে ছিল ওই যে সে আম গাছ তো কেমন এখন আছে গাছটা? হ্যাঁ বেশ আম গাছটা তো ধরেছে কি বলতো লোকগুলা তো খুব হারামি ধরে নে বুঝলি? আল আলাউদ্দিন নাকি আছে না ওতো জানিস তো কিরকম লোক। মানে গাছটা কিছু করে দিয়েছে নাকি? হ্যাঁ গাছটাকে বড় হয়ে ছিল তো এমনি গাছটাকে ভেঙে দিয়েছিল। আর আহ আর জানিস তো আমার একটা কা মানে কাকা আহ তোর মানে একটা গাছ থেকে জানিস তো অন্য গাছ কি করে হয় ওটা তুই জানিস?